উঠেছে বলে তো আজ পর্যন্ত শুনেছি, শুনিনি আমি।

তোর ইয়ে তে দেখাচ্ছিল, ওই news এ একদিন দেখছিলাম বৈষ্ণোদেবীতে কেন আহ restriction করলো, ওখানে গিয়ে এতো মানে রান্নাবান্নাও নাকি হচ্ছিলো, মানে ওই ছোট ছোট গুমটিগুলো হয়ে যায় না? যারা খাবার-টাবার বিক্রি করে? তার এ গরমে ওখানকার যে আহ প্রকৃতিটা নষ্ট হচ্ছিলো সেই কারণে ওরা পুরো একদম আহ মানে কড়াকড়িভাবে restricted করে দিয়েছে। তো এইগুলো করে দেওয়া উচিত। নাহলে জায়গা গুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে।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 একদম। তারপর তোর কালকে news এ দেখলাম তোর ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, দেখেছিস খবরটা? না ওটা আমি এখনো দেখিনি আমি অন্য আরেকটা news দেখছিলাম।

Tsunami র সতর্কতা জারি করেছিল, কিন্তু আহ মানে ভূমিকম্পটা যেটা আহ news এ দেখালো, মানে একদম live দেখাচ্ছিল, মানে রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা। কিভাবে মানে কাঁপছে সব ফেটে যাচ্ছে বাড়ি ঘরদোর পড়ে যাচ্ছে, মানে একদম ভয়াবহ জিনিস।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

তার ওপরে একটা net দিয়েছে,

পাঁচশো কিলোর উপর শুধু জঞ্জাল net এ।

সমুদ্র বা নদীতে কি হারে mixed হচ্ছে একবার চিন্তা কর?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

কারণ ওই তোর discovery তে সেদিন আমি একটা news দেখছিলাম তোর আহ যে, plastic সমুদ্রে যাচ্ছে plastic তো নষ্ট হয়ে না এবং তার ফলে কি হচ্ছে? সমু~ সামুদ্রিক যে জীবগুলো আছে যেমন ধর coral আরো ব্য- বিভিন্ন ধরণের তারা আস্তে আস্তে মানে হারিয়ে যাচ্ছে। মানে আর কয়েক বছর বাদে হয়তো এইগুলো ওই~ ওইগুলো জীবগুলো আর থাকবেই না? যেগুলো সামুদ্রিক জীব।

তুই খেয়াল করলে দেখতে পাবি যদি কখনো আমাদের এদিকে আসিস?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

আর না হলে একদম ঘোলা জল।

সে সর্বত্রই, আরো সব বিভিন্ন রকম কিছু খবর বেরোচ্ছে। আমাদের শত্রুদের পার্শ্ববর্তী দেশ, তাদের অবস্থা দেখেছিস? হ্যাঁ, সে তো লেগেই রয়েছে। না না, আমাদের পাকিস্তানের কি অবস্থা? current?

ওদের এখন একটা রুটির দাম ষাট টাকা হয়ে গেছে। তাই? চিন্তা কর একটা হাত রুটির দাম ষাট টাকা করে বিক্রি হচ্ছে, এক একটা জায়গায়।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

Okay কারণ ওদের দেশের অবস্থা এমন অবস্থায় দাঁড়িয়েছে? ওদের এখন dollar এর price দাঁড়াইছে দুশো ষাট-সত্তর টাকা।

আচ্ছা মানে কোন জায়গায় গিয়ে ঠেকেছে সব জিনিসের, তো সেই হিসেবে দাম বাড়বেই।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

বাপ্ রে ভাবা যায়? ঘি ছশো সত্তর, ছশো sorry সাড়ে ছশো থেকে সাতশো টাকা কেজি। আচ্ছা।

যার মনে কর দিনে তিনশো টাকা income, সে চালাবে কি ভাবে?

তারপর

যে ওষুধটা আমাদের India এ পাঁচ টাকায় পাওয়া যায় সেই ওষুধটা ওদের তিনশো টাকায় কিনতে হয়।

তারপরে তো ভারতের সঙ্গে trade টা বন্ধ রেখে ওদের তো আরো বেশি খারাপ করলো না?

যদি ভারতের সঙ্গে trade টা রাখতো, তুই দেখ Wagah border দিয়ে লরিগুলো চলে যেত।

অনেক কম cost এ জিনিসগুলো পৌঁছে যেত। হ্যাঁ। এটা যদি অন্য দেশ থেকে জাহাজ ভাড়া করে আনতে যায়, তার তো cost অনেক বেশি পড়ে যাবে না? সেটাই। সুবিধা রাখতে হবে তো ভোট পেতে গেলে? সেটাই।

Geo politics এ এখন অনেক কিছু চলছে, geo politics টা যদি একটু follow রাখিস আর যদি interest interest তোর থাকে তাহলে বুঝতে পারবি। হ্যাঁ আসলে অতোটা খুঁটিয়ে news আমার দেখা হয় না? যে মানে যেগুলো একদম আহ চোখে পরে যায় সঙ্গে সঙ্গে মানে ফোনেই বেশি~ বেশির ভাগ তো news এখন ফোনেই। newspaper পড়ারও তো time নেই। কিন্তু মানে আমি ওই পাকিস্তানের এটা আমি দেখছিলাম কালকে আহ কিন্তু তোর আহ অতোটা খুঁটিয়ে দেখিনি যে, কি ব্যাপার হলো? আসলে অতোটা political অতো কিছুতেই অতোটা মানে interest লাগে না আমার আসলে।

কিন্তু geo politics গুলো দেখি, geo politics টা মানে হচ্ছে তোর এক দেশের সঙ্গে এক দেশের।

একটু খানি update থাকা ভালো আশপাশ সম্পর্কে আহ একটু খানি উম বোঝা যায় যে, কোথায় কি চলছে? না হলে তো মানে হবেনা, না? একটু update থাকা ভালো সব বিষয়ই। তবে এখন news channel গুলোও হয়ে গেছে এমন না? মানে এতো বাড়িয়ে বাড়িয়ে জিনিস দেখায়, আর দেখবি আগে যখন আমরা দূরদর্শন এ news দেখ~ দেখতাম? যিনি news মানে খবর পড়ছেন তার কোনো মুখের কোনো expression নেই কিন্তু, সে খালি আহ খবরটাই দিচ্ছে। সে ভালো হোক, খারাপ হোক, কোনো রাজনৈতিক খবর হোক বা যে কোনো কিন্তু এখন তুই channel গুলোতে দেখবি? মানে নিজেরাই এতো বাড়িয়ে বলার জন্য মুখের একটা এমন expression, হাতের ভঙ্গিমা মানে যেন কি না কি হয়েছে? আর কি বলবি? এখন news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

এবার সবাই তো নীচে নেবে এসছে, reporter টা একটা মেয়েকে জিজ্ঞেস করছে? এই যে ভূমিকম্পটা হলো আপনি mall এর ভেতরে ছিলেন আপনার কেমন feeling হলো? আপনার কিরকম লাগলো? তুই ভাব একটা question? আরে কিরম লাগবে বাবা, ভয়ই লাগবে। একটা ভূমিকম্প হচ্ছে আমি টের পাচ্ছি, আমি একটা mall এর মধ্যে আছি, সবাই দৌঁড়াচ্ছে, আমি দৌঁড়াচ্ছি, মানে এটা একটা কোনো প্রশ্ন করার মতো প্রশ্ন? আমার তো মাঝে মাঝে যে যারা সাংবাদিকরা মানে এই সব খবর করে বেড়ায়, এমন এক একটা প্রশ্ন করে, প্রশ্নগুলো শুনলেই তো আমার হাসি পায়। যে এটা একটা প্রশ্ন হলো? আপনার কেমন লাগছে?

আপনাকে ওই আগুনে ফেলে পোড়াইতে ইচ্ছে করছে।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

এই করেছিস তুই এই করেছিস, তোর এই জিনিসটা ভালো, তুই এই এই এই time এ এখানে গেছিলিস ওইই প্রচার করে যাবে সারাদিন। তোর দেখতে পছন্দ হোক আর না হোক।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

যা news হয় না? দেখবি দুটো news ই সব channel এ ঘোরে, সারাদিন চলছে। হ্যাঁ, সারাদিন ওই একই খবর আদ্যপান্তো আহ চলেই যাচ্ছে তো চলেই, আর আরেকটা জিনিস কিন্তু আহ আশ্চর্য লাগে। এরা ঠিক খবর পেয়েও যায়। আরে খবর, তুই একটা জিনিস ভাব এখন তো সবাইয়ের হাতে mobile আছে?

সব জায়গা থেকেই তুই খবর পাবি। তো ছোট ছোট বিভিন্ন গ্রাম গঞ্জ বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর ঘটছে সেগুলো সব তুলে ধর। তাহলে মানুষের দেখা একটা interest থাকবে যে বিভিন্ন বিভিন্ন খবর আমি পাচ্ছি সেখান থেকে।

হ্যাঁ, TV খুললেই তো রাজনৈতিক দলের ওই ঝগড়া ঝাটি নিজেদের মধ্যে মাংস খাবো বলেছে সেটা news. হ্যাঁ

তা সে ভালোভাবেই সব কিছু দেখিয়েছে এবং এটা এমন কিছু আহ বিরাট কিছু নয়। তুমি একজন যাত্রী হিসেবে airport এ গেছো, তোমার কাছে আহ কি document যেগুলো ওদের দরকার হয় দেখার জন্য। Passport হোক বা কোনো আহ identity proof হোক, দেখাতে চেয়েছে এবং সে ভালোভাবে দেখিয়েছে। তা একজন reporter এটাকে নিয়ে একটা খবর বানিয়েছে যে, অক্ষয় কুমারের ছেলে সে আহ এতো ভদ্র, নম্র তার কাছে যখন security guard আহ document দেখতে চেয়েছে সে দেখিয়েছে। তা এইটা যদি একটা news হয়,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 আর একটা ব্যক্তির নাম করলাম না, কিছুদিন আগে তো দেখেছি সে, বুড়ো বয়েসে ভিক্টোরিয়ার সামনে গিয়ে নাচানাচি, ছবি তোলা।

দেখেওছিস তো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। তা এই news করার কোনো মানে আছে?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

একদম। আমি যে একটা news দিচ্ছি তাতে একটা কিছু ভালো আমার সমাজে প্রভাব পরুক। সেটা আমার দেখা বা কোনো একটা খারাপ কাজ হয়েছে হ্যাঁ সেটাও সবার সামনে তুলে ধরাটা দরকার। কিন্তু এইসব

ওগুলোই তো দেখার। মনে কর আজকে যদি কেউ একটা rape হয়?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 সেই মেয়েটাকে কিন্তু news ওয়ালারা বার বার দেখায়। হ্যাঁ তাকে disturb করবে এটাই অস্বাভাবিক

তার ছবিও দেখতে পাবি না, যখন তাকে court থেকে নিয়ে যাবে তার মুখে কালো কাপড় ঢাকা।

But সেই মেয়েটার বার বার বার বার footage দেখিয়ে কি লাভ হবে?

সামনে দিয়ে যদি ওই ছেলেগুলো যায় তুই চিনতে পারবি?

কিন্তু তাহলে যেই মেয়েটার উপর অত্যাচারটা হলো তাকে highlight করার মানেটা কি? তাই না? আমার তো মনে হয় না যে, ঠিক আছে এই case হয়েছে, এই তিন জন criminal করেছে এই তিন জনকে দেখাও।

ওকে চেপে যাও তুমি। কারণ ওকে যদি না দেখানো হয়, একটা জিনিস বল মানলাম যে, আমার পাড়ায় হয়েছে বা তোর পাড়ায় হয়েছে।

সেখান~ সেখানকার মানুষ কটায় জানবে? তুই যেহেতু ওই জায়গা ছেড়ে বেরিয়ে চলে আসিস বা আমিও ওই সেই জায়গা ছেড়ে বেরিয়ে চলে যাই, অন্য city তে চলে যাই, সেখানে কেউ কি জানবে?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

ওখানে কতো false news করা হয়েছিল ওই জলে দাঁড়িয়ে। অন্য জায়গায় জলে দাঁড়িয়ে ওখানে গিয়ে photo করা হয়েছে। মানে এক হাঁটু জল নাই তাতে শুয়ে আছে দেখাচ্ছে যে এক গলা জলে ডুবে আছি।

সত্যি হাসিও পায় আবার রাগও হয়। মানে কি মানে ওদেরও আসলে ওদেরও ওইভাবেই মানে করতে হয়ে কারণ ওদেরও কোনো কিছু করার নেই, হাত পা বাঁধা। কথা হলো দেখ ওটা একটা চতুর্থ স্তম্ভ হিসাবে যদি ধরা হয় গণতন্ত্রে।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

জিনিস দেখালো, সেই জিনিসটাকে বিশ্বাস করে। কিন্তু সেই জায়গাটা যদি ওরা নষ্ট করে দিন দিন দিন দিন দিন দিন দিন দিন দু মাস, বলবে ধুর এদের শুনে কি হবে? কিছু কিছু আহ news আহ আছে উম দেখলেই মনে হয়, ধুর এরা সব বাড়িয়ে বাড়িয়ে দেখায়। এটা তো হয়েই গেছে এখন না? কারণ সন্ধ্যেবেলায় বাংলা news channel গুলোতে debate গুলো দেখেছিস?

আমার তো মনে হয়ে মুরগি লড়াই, debate নয়। হ্যাঁ, তুই কারোর কিছু শুনতেই পাবি না। Debate properly হবে। আমার time এ আমার আমি বলবো, তোমার time এ তুমি বলবে। আমার যদি কিছু থাকে তুমি সেটাকে খণ্ডন করবে, তোমার time এ। কিন্তু এখানে তো সেই মুরগি লড়াই হতে থাকে।

আহ debate হচ্ছিলো বাংলা medium আর ইংলিশ medium নিয়ে, ঠিক আছে? সেখানে একজন আহ radio র একজন anchor একটা আহ একটা just বক্তব্য দিয়েছিলো তার মাঝখানে একটা বিশেষ line কে ধরে আহ অনেক খবর করা হয়েছিল ওইটা নিয়ে। উনি একজন বাঙালি হয়ে কি ভাবে এইভাবে বলতে পারেন? আহ তা আহ আমি প্রথমে ওই খবর মানে ওই debate টা দেখিনি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 এবং পরে যখন উনি আলাদা করে আহ বললেন, clarification দিলেন যে, কেন উনি এই এইগুলো বলেছেন? পুরোটা কেন দেখানো হলো না? বা পুরোটা কেন বলা হলো না? সুতরাং এরাও জানে যে আহ কোন কথাটা ধরলে আমার, আমার খবরটা চলবে আগে। হ্যাঁ, এখন তো পুরো সব business.

Business করে করে, business করে করে, আজকে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এমন একটা news channel দেখাতে পারবে যে, নিরপেক্ষ ভাবে মানুষের হয়ে কথা বলে।